ওটিটি প্লাটফর্মে অনেকগুলি সিনেমা দেখছিলাম আচ্ছা, আচ্ছা তো সিনেমা ছাড়া আর কিছু আর কিছু করা হয় নাকি সময় কাটে কি করে সারাদিন? কাজের যা ব্যাস্ততা থাকে কাজের পাশাপাশি একটু ও রাতের শোবার সময় আধ ঘণ্টা এক ঘণ্টা একটু যা সময় পাই ঐ টাইমেই সিনেমা দেখি আর আহ সেই আসলে এখন আমাদের এর বিভিন্ন বস্তু আছে না নিজের ফোন আছে ইন্টারনেট আছে তো আমরা বিভিন্নভাবে নিজেদের করতে পারি এখন হ্যাঁ তা বটে সেটাই এখন আর আমাদের সেই ব্যাপারটা কিন্তু হবার ব্যাপারটা হয়তো খুব একটা নেই আগেরকার হ্যাঁ হ্যাঁ মানে বিষয়টা এমনই হয়ে গেছে যে এখন আগে হওয়ার জন্য শুধু সিনেমা ছিল বা সেটাও শুধু রবিবার করে একটা সিনেমা দিত এখন আমাদের সিনেমা আছে যখন যেটা ইচ্ছে তুমি দেখে নাও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

সেটাই কিন্তু আসলে এখন অনেক মানুষে আবার সেগুলোর খারাপ ব্যাবহার ও করে

আচ্ছা যেমন এই মানে আমার মতে এই রাই বেশিরভাগ এই মোবাইলের বা এর ঠিক ভাল করে জানে না যে কোনটা কি ইউস করলে ভাল হবে তাদের ক্ষেত্রে বা কোনটা খারাপ এইগুলো তারা জানে না এই বিভিন্নরকম রকম ঘটনা সব ফোনে দেখি তো কেউ হয়তো দেখতে পাই যে ফোন থেকে কিভাবে করে সেইরকম কোন ঘটনা দেখছে ফোন থেকে কেউ হয়তো কি করে কাউকে মেরে ফেলা যায় সেইরকম কোন ঘটনা দেখছে আসলে মানুষ এখন এই বয়সটা আর কি আর বুঝতে পারে না কিভাবে ইন্টারনেট টাকে ইউস করতে হবে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 হ্যাঁ এটা একটা সত্যি বাজে দিক ও আর ভাল দিক ও তো অনেক কিছুই আছে তো সেটা নিজের উপর

হম একদমই তাই এখন কোন এ সিনেমা দেখতে গেলে এক দেরশোর নিচে কোন কোথাই নেই হম আমরা কত খাবার ঠাবার নিয়ে মানে আগে দেখতাম সিনেমা হলের সামনে সেই বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল ঝাল মুড়ি তেলে ভাজা এই সব আর এখন কিছু নিয়ে তোমাকে ঢুকতেও দিবে না হম সেটাই এখন ওদের নিজেদের দের দোকান আছে সেখান থেকে নিয়ে যেতে হবে সেখানে আবার সেরকম লেভেলের দাম রাখে ওরা নিজেদের ব্যাপারটা বুঝিয়ে নিয়ে তো এইসবই আরকি আগে আমরা ছোটবেলায় শুধু ফোনে নয় আমরা বাহিরে আগে খুজতাম এখন তো বাচ্চারা শুধু ঘরের ভিতর ফোনেই খুজে তারা বাহিরে আর কি করবে নিজেদের জন্য সেটাই আস্তে আস্তে সব কিছু বদলাচ্ছে আগে আমাদের মধ্যে একটা মফসসল মফসসল একটা ব্যাপার ছিল এখন আস্তে সবাই

বারাবারি এখন আপনার নতুন মানে সবচে পরিবর্তন টাইম সব কিছুই মানে পুরান জিনিসটা পরিবর্তন করে একটা নতুন কিছু এমন আধুনিক দেখাব যেটা হাস্যকর হয়ে যায় এখন মানুষের কাছে এই যেমন আমি এই একটা বিয়ে নিয়ে একটা হচ্ছে না যে ছেলেরাও সিঁদুর পরবে মেয়েদের মতন এইসব জিনিস দেখে খুবই হাসি পায় ছেলেটা কি সারা বছর সিঁদুর পরে ঘুরেবেড়াবে মেয়েদের মতন এইসব জিনিস দেখে হাসিই পায়

হ্যাঁ তা বটে কেননা এইগুলো মানে একটা জোর করে একটা নদী মানে এক নদী এক দিকে বইছে তুমি জোর করে সেই জলটাকে ঘুরিয়ে দিতে চাইছ ওটা কোন নিয়ম একটু দেখনোর জন্য একটু নিজেকে দেখানোর জন্য এইসব করা আরকি আর কিছুই না সেটাই সিঁদুর পরেও তুমি আধুনিক হতে পার এটা কোন বড় ব্যাপার না আধুনিক হয়াটা আমি মানেকরি মনে আধুনিক হয়াটা চাকচিক্যে বাইরে বাইরে চাকচিক্যে আধুনিক হয়ে কি হবে

মানসিকতার উপরেই মানুষ ধনী গরিব নির্ভর করে আমি মনেকরি টাকা পয়সার চেয়ে করও যদি মনটা সে আমার কাছে বড় লোক হম সেটাই সেটাই হচ্ছে কথা মানুষ তো এখন বেশির ভাগ মানুষ এইসব বোঝে না তারা বোঝে যে ড্রেসে নিজেদের বাহিরেরটা চাকচিক্য দেখালে তারা বাহিরের দুনিয়া নাকি বেশ চকচকে ঝাচকচকে হম সেটাই একদম যাই হোক মজা মানুষকে তো সারাদিনের ক্লান্তি ভোলার জন্য এসব মানুষ আর আসলে এটা পারে না করতে এটা দেখে মজা পেত আর এখন বিষয় টা হয়ে গেছে যেটা সমাজের সাথে একটু সেটাই সে সিনেমা হলে গিয়ে দেখছে মানে হয়ে গেছে সিনেমা সেটাই এখন অনেকটাই এরকম অনেক পাল্টেছে সিনেমার এখন অবশ্য এখন আমাদের ওটা ভাল লাগবে না একজন হটাৎ করে গান করছে পিছন দিয়ে দশজন এসে নাচতে শুরু করে দিল সেই সিনেমা এইজন্য এইজন্যই আমার মনে হয় আমাদের মা বাবারা মানেই এখনকার দিনের সিনেমা থেকে যদি তাদেরকে কিছু আগেরকার দিনের উত্তম কুমার সুচিত্রা সেনের কিছু সিনেমা চালিয়ে দেই তারা ওটাই এখন হা করে বসে দেখবে উত্তম কুমারের সত্যি কথা বলতে সিনেমা আমার খুবই ভাল লাগে আমি একটা আহ সিনেমা দেখছিলাম গতকাল আমার খুবই ভাল লাগে সাদা কাল, দেওয়া নেওয়া বলে একটা সিনেমা আছে, দেখেছ কিনা জানি না উত্তম কুমারের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

তো গায়ক এবং বাড়ি থেকে বাড়ি থেকে ওর বাবা তাড়িয়ে দিয়েছে ও একজন নায়িকা আছে গল্পে সিনেমায় সেই নায়িকার বাড়িতে কাজ করতো

বাহ তাহলে তো বেশ ভালই আমার পুরনো দিনের সিনেমা সত্যি বলতে আমি খুব একটা আমি দেখি নি খুব ঐ হাতে গোনা কয়েকটা ছাড়া আমার দেখা হয় নি এছাড়া যেটা দেখেছি সেটা হচ্ছে পথের প্যাচালি ওটা একটা দেখেছি ওটা না দেখলে তো মনে হয় বিশাল কিছু একটা অপরাধ করে ফেলেছি যদি ওটা না দেখি তো ওটা একরকম জানি টুকটাক কিছু সিনেমা দেখেছি পুরনো দিনের না হলে খুব একটা দেখা হয় নি তবে নতুনের অপরাজিত টা বেশ খুব ভাল লেগেছে ওটা আমার দেখা হয় নি ওটা তোমার ইয়ে তে রয়েছে ওটা জি ফাইভে আছে বোধ হয় আছে আমার খুব ভাল লেগেছিল বেশ ভাল লেগেছিল ওটা

হ্যাঁ দেখেছিলাম আমার খুবই ভাল লেগেছে ওটা বোধ হয় ফোনেই দেখেছিলাম বোধ হয়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

না না অপুর প্যাচালি তো আবির চট্টপধ্যায় করেছে ওটা না আচ্ছা আচ্ছা পরমব্রত ঐ রকমই টুকটাক কিছু দেখা হয় তোমারও বেশ ভাল আছে তিনা না সেরকমই টুকটাক যা দেখেছি সেগুলো একটু

একেতো এখনকার অনেক এখনকার আমরা যাও বা একটু ধরে রেখেছি আমাদের পরে তারা তো এসব জানবেও না যদি না আমরা তাদেরকে দেখানোর টা না নি

এটাতো দায়িত্ব টা একদমই দায়িত্ব টা তো আমাদেরই নিতে হবে না আমাদের কে এগুলা বলা লাগবে তাহলে তারাই বা জানবে কিভাবে পুরনো দিনের কোন সাদা কালো জগতের কারো অভিনেতার নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না দেখি ইংরাজি মানে হলিউডের বলতে পারবে না সেই সেই এখানে আমার আমারতো মনে হয় আমি নিজেই খুব একটা ভাল বলতে পারবো না মানে পুরনো দিনের যে সিনেমা না অনেকে আছে এভাবে বাংলা সিনেমা হিন্দি সিনেমা নিয়ে মাতামাতি নেই আঞ্চলিক কত সিনেমা আছে সাউথের মারাঠি সেগুলো নিয়ে মাতামাতি নেই হলিউডের কে কোথায় চিনি ও না নাম ও জানি না তাদের নিয়ে মাতামাতি

এবং সেটাও অতটা দেখে বোঝে না গল্প বোঝে না শুধু দেখানোর জন্য আমি হলিউডের সিনেমা দেখি একটা দেখানোর জন্য সেগুলো নিয়ে মাতামাতি

সবাই এখন আর কি নিয়েছে এটাই হয় সেই কত কি সিনেমা দেখে না বেরোয় না হলিউডে এসে যার নাম ও জানি না সব মানে কি কলেজ ফলেজ এসব রা তারা সব মানে হলিউডে বাবা এই সিনেমা আসছে ঐ সিনেমা বাংলা তাদের বলতে বললে বাংলা বা হিন্দি যাই হোক ওদের বলতে বলে দেখ ওরকম সিনেমা আছে নাকি কিন্তু হলিউডে তো সেই ঐ কম্পিউটারে ভাই সব দেখানো মানে ঐ সবটাই ভি এফ এক্স এর কাজ ঐ হাতে করা কি আছে আর ঐ ভি এফ এক্স এর ঐ এখান থেকে ওখানে লাফ দিচ্ছে এখান থেকে ওখানে লাফ দিচ্ছে দেখার জন্য আমি সেটাই সেটাই একদম অথচ কিন্তু আমাদের বাংলা সিনেমাতে আগেরকার দিনে এই ধরনের সিনেমাই হতো মানে লাফানো ঝাপানো না মানে একটু অবাস্তবিক সিনেমা হতো যেটা হলিউডে এখন হয় অথচ এখনকার আগেরকার দিনে বাংলা সিনেমা তাদের দেখাতে বললে এটা অবাস্তবিক সেতো হলিউডেও অবাস্তবিক হলিউড ও অবাস্তবিক দেখায়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

এখন আর সেই মানুষতো এখন এসবই হচ্ছে না এখন সব পুরোটাই নির্ভর সব এখন তেই সব খুজে বেড়ায় এমন কি বাচ্চারাও মানে এখনকার দিনের বাচ্চারাও মনে হয় জন্মেই বোধ হয় ফোন ঘাটতে শুরু করে দেয় এখনকার দিনের বাচ্চারা এতটাই আমার মনে হয় জন্মেই তারা জানতে পারে যে কোথায় ইউটিউব এর কোথায় কিপ্যাড করলে কি বা কি করলে কি হয় এখনকার বাচ্চারা জন্মেই সব জানে আমার ভাই ই এখন সব পারে মোবাইলের কোথায় কি আছে সব পেরে যাবে হ্যাঁ মানে এখনকার বাচ্চাদের শেখাতে হয় না এখনকার বাচ্চাদের অ আ ক খ শেখাতে হয় কিন্তু ফোন টেপা শেখাতে হয় না এখনকার বাচ্চাদের ওটা তারা শিখে নিয়েই জন্মায় আমার মনে হয় মানে ওটা তারা আগে শিখে নিয়েই জন্মায় কিন্তু অ আ ক খ টা তাদের শিখাতে হবে এটাই হচ্ছে এখনকার অবস্থা এই আর কি সব চলছে

আর কি এইভাবেই কি চলছে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 আজকে খেলা ছিল বাংলাদেশ আজকে জিতে গেল আজকেও জিতে গেল বাংলাদেশের একটা আছে মেহেদি হাসান মিরাজ আগের দিনও ভাল খেলেছে আগের দিনও ভাল খেলেছে আজকেও ভাল খেলেছে

আগের দিন আটত্রিশ করেছিল আগের দিন আটত্রিশ করেছিল আর তোমার ছিল আটত্রিশ করেছে আর তোমার একটা উইকেট নিয়েছিল আর আজকে একশো করেছে আজকে তিরাশি বলে একশো করেছে আবার তোমার ইয়ে করেছে দুটো উইকেট নিয়েছে মেহেদি বাংলাদেশের কাছে ইন্ডিয়া হেরে গেল ভাবো কি অবস্থা

সিরিজই হেরে গেল মানে দুটো হেরে গেল তো একটাতে এটা তো খুব মামা এর আগে এই খেলাটার আগে যেবার দেখছিলাম ইন্ডিয়া বাংলাদেশ একসাথে হয়েছিল ইন্ডিয়া না ইন্ডিয়া এর আগে খালি ভারতের সাথে জিততে পেরেছিল দুহাজার সাতের টি টুয়েন্টি তে আর ও ডি আইটি তে জিতেছে জিতেছে হয়ছে ধনির আমলে দুহাজার চৌদ্দ সালে যখন ধনি কাপ্তেন ছিল সেই সময় কোহেলি যখন যতদিন ও ডি আই খেলেছে কোহেলির আমলে কোন দিনও জিততে পারে নি বাংলাদেশ

এই প্রথম মনে হয় রোহিত শর্মার মানে আমলে এইটা হারলো হম

আমার তো ভালোই লাগে এখন যদি খেলার দিক থেকে বিচার করা হয় আমি বলতে পারবো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

আমাকে একজন বলেছিল আমার প্রিয় ফুটবলার কোহেলি

আমাকে একদিন একটা মেয়ে বলেছিল যে আমার প্রিয় ফুটবলার কোহেলি এই ভুল না আমাকে বলছে আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে রোনালদো ব্রাজিলের হয়ে খেলে এই পর্তুগালের হয়ে খেলে আমি বললাম ও আচ্ছা যা তা বলতো রোনালদো কোন টিমের হয়ে খেলে মানে কোন দেশের হয়ে খেলে

আর আরজেন্টিনা না বার্সোলনা কোন টা বার্সোলনার জন্য খেলে না মেসি

রোনালদো ছিল বলে একজন ছিল ব্রাজিলের সে অনেক বয়েস হয়ে গেছে আর এই রোনালদো খেলে তোমার ইয়ের জন্য ওটা রোনালডো আর এটা রোনালদো তুমি ওর কথা জানবে না তুমি রোনালদোই শুনেছ ও মানে অত পুরানো এর নিশ্চয় নাম তুমি জানোও না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

হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ সালাম ওয়ালিকুম ওয়ালাইকুম আসসালাম কি কি আপনার? এই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনার পড়ালেখার অবস্থা কি? জি আমি পড়ালেখার অবস্থা বলতে আমি এখন honours এর course এর student হিসাবে পড়তেছি university তে বর্তমান চাকরি বাজার নিয়ে খুব চিন্তিত আছি যে আমার সামনে এই চাকরি করতে হবে সেই ক্ষেত্রে আপনি আমাকে কিছু পরামর্শ দিতে পারবেন জি আপনি কি final year এ আছেন না!

এখনই আমি বেশি ভাবলাম করার জন্য এখনই কোনো প্রশ্নের উত্তর শুনে জিসে আপনি একটু education কি জি আমি computer science and engineering করতেছি ও তাহলে তো আপনি দের আহ technical line follow করতে পারেন

তবে offline যে job এ option টা অনেক বেশি আছে মানে computer science টা খুবই worning একটা subject

কি সরকারি job পছন্দ করেন না কি বেসরকারি job পছন্দ করেন এই যেমন আপনার টাকা পয়সা income করে security বেশি job security বেশি শেষে anywheer retirement or benefit পাও যাই আর সেভাবে আপনার খাটনি বেশি আছে plus টাকা পয়সাও বেশি যেমন কাজ করবেন তেমন income টা করবেন interest কোনদিকে আছে

আপনার interest কি~কিসের সরকারি চাকরি না বেশসরকারি চাকরি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 ও web development

এদের তো একটা আহ তাহলে এটা আপনাকে উম বেসরকারি চাকরি চলছে আপনার এই দিকে plus আপনি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 সে ক্ষেত্রে আমি প্রথমে প্রস্তুতি টা কি ভাবে শুরু করতে পারি এখন থেকে

website development মানে একধরণের programming

নিজের subject টা actually সবচেয়ে বরং ভালোভাবে ই করতে হবে জানতে হবে জি

internet দে যারা আহ company গুলো একটা সব প্রতিটা website ই দেয় অথচ সরকারি bank এ কিংবা এই~এইগুলো normal পত্রিকাই কিংবা এখন অবশ্য internet এর ওই করে কিন্তু website গুলো পদতো~প্রতিষ্টান গুলো আহ কি বলবো ওদের নিজেদের ওই website গুলো তেই job এর এটা প্রকাশ করে যে সব আহ company আসে তাদের website গুলো follow করা উচিত আপনার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সে ক্ষেতের আমার এই sector এর দিকে আমি সরকারি চাকরির ক্ষেত্রে কি ভাবে এগিয়ে যেতে পার

নিয়োগ নিয়োগ নিয়োগপত্র ই করে প্রদান করে বাংলা event এর website টা আপনি একটু website এ job এ job এর এটা আপনি একটু follow করবেন সব সময় ঠিক আছে জি জি জি আপনাকে ধন্যবাদ idea গুলো দেবার জন্য সে ক্ষেত্রে আমাদের দেশে এখন চাকরির অবস্থা খুবই খারাপ তো সেক্ষেত্রে আমি কি ধরেন যদি আমি সরকারি চাকরি অন্য গুলার ক্ষেত্রে চেষ্টা করি যেগুলা ধরেন nonCHC বা অন্য ধরণের job গুলো যেগুলো আমাদের আহ মানে বর্তমানে সবাই যেত প্রতিযোগিতা মূলক বিশেষ বা এগুতে চেষ্টা বেশি সে ক্ষেত্রে আমার কি ভাবে প্রস্তুতি নিতে পারি বিশেষ খুবই ভালো আছে actually বিশেষ আপনার nover থেকে আপনার আহ centre বেশি লাগবে logo এর থেকে আহ skim টা বেশি লাগবে সেভাবে জাইতুম এখন দুর্ভিক্ষর school এ কিন্তু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 এই সব student এর আমি উদ্যোগের ব্যাপার থাকে বলতো ওদের এমনিতে উন্নিশ plus january তে আছে আর মোটামুটি এক একজন আছে খুব ও no তাহলে কি আমার জন্য সরকারি বা বেসরকারি বলতে কোনটা ভালো আহ ভালো হবে সেটা একটু বলে দিলে ভালো হবে খুব স্বপ্ন আহ internship দিয়ে যতগুলা আসেন reply

তো এই দিয়ে একটো ফ্যার হয় এটা একটা opportunity মানুষ যে আসে যাতে আমিও রাষ্ট্রতো bank যে গুলো আছে সেগুলো এগুলো সব গুলা পাবো নাকি আর একটু হয় বুলতে হবে অন্য একটা অঙ্ক পারবে আপনার যে english টার উপর বেশি জোর দেয় লাগবে সাথে সাথে আপনার ওটা একটু develop করতে হবে অনেক বিষয় তো নিজে আহ তখন দরকার একটু পড়া লেখার নিজেকে জানতে হবে বিভিন্ন বিষয়য়ে কেননা কোনো আসলে কি সে আহ programming same জি জি জি programming করি programming করি আমি বুলতে ছিলাম যেকানে দেখা যাচ্ছে যে অনেক সরকারি চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক coaching প্রচার চালাচ্ছে রাজ্যে coaching কে coaching করার জন্য সে কি আমি কোনো coaching এর আহ আশ্রয় নিও কি ভালো হবে এতো দিন পরে চেষ্টা করা যাক কিন্তু ওরা ভালো হবে না কিন্তু যে ভালো হবে এটা একটা আপেক্ষিক বিষয় যে করা যাই and coaching কুটে আপনি যদি ঢাকা এ ঢাকাই থেকেন তাহলে coaching করতে আপনার দুই দুই তিন ঘন্টা ওখানে যাতায়াতে ই খরচ হয়ে যাবে আপনার

হুম হুম আস্তে অনেক সমস্যা হবে অনেক সময় লেগে যাবে আস্তে মানে আপনার লি কখনো তবে বল আপনি এখনো যদি market এ আসেনি এখন coaching না গিয়ে আপনি একটু develop করবেন বিভিন্ন রকম বই পাওয়া যাই তাছাড়া online এ facebook টা actually বন্ধ করতে হবে facebook এ প্রয়োজন বা বেশি লাভ হয় না facebook টা বন্ড করা হলে আমাদের পক্ষে অনেক সময়ের জন্য খুবই ভালো পড়াশোনার কথা মনে হবে ঠিক আছে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

সম্পত্তি ধ্বংস হবে চীনের যুদ্ধ হচ্ছে ওগুলো জানতে পারবে লোকে common কিছু প্রশ্ন পাবেন facebook এর মাধ্যমে একটা skil develop করবে এখনই যে এখন তো চলতেছে আবার corona র জন্য এখন তো এই যে পা~ power নিয়ে তো আমাদের খুবই এ দৌড়াদোড়ি করতে হচ্ছে দ্রব মূল্য বৃদ্ধি এ মানে এগুলো তামিলিও সামনে আসে যে গুলো কে মানে যেহেতু

কি বললি কথার মধ্যে দিয়ে আহ বলছিলাম যে তাহলে আ সো সরকারি যে চাকরি গলা দেখা যাচ্ছে যেকানে অনেক অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে তা আমি সে ক্ষেত্রে কথা বলতে চাচ্ছি না অনেকেই বলতো যে কারো কারো চাকরি হওয়ার সাথে কারো কারো চাকরি না হচ্ছে বা এ রকম হচ্ছে বা অনেকে প্রতারণার শিকার হচ্ছে সে ক্ষেতের আমি কি মনে করবো কিন্তু একটা ভালো কথা বলছি মানে actually এটা একটা fact সত্যি কথার জন অনেক কে অনেক দুহাজারের মধ্যে থাকার মাধ্যমে চাকরি গুলো নিয়ে যাচ্ছে interview এ actually আহ হতাশা প্রকাশ করা ছাড়া কিছুই নাই fifty percent মোটামুটি যেরকম টাকা পয়সা দিয়ে নিয়ে এলো যোগাযোগ করতেছে high level এর আপনার high যাবোই না এই গুলো সে গুলো বেশি পড়ালেখা করেছে হয়ে যাবে সাথে সাথে আপনার

অনেক ক্ষেত্রে হচ্ছে কারণ আমি আমার মা সে পাশের বন্ধু বান্ধব অনেক কিছু বুঝে ই ওই রকম আশ্রয় নিয়ে অনেক তারা এখন মোটামুটি ভালো জায়গায় আছে সেটাই আমি বলছিলাম এখনই এখানে তো অনেক মেধাবীরা এই সব কিছু কারণে দেড় উপর প্রাপ্ত যেই চাকরিটা ওই চাকরিটা পাচ্ছে না মোদী সরকারকে এই বিষয় গুলো দেখা উচিত যেন এই রকম না হয় যাতে বঞ্চিত না হয়

বর্তমানে তো আরো কম যে ড্রোব মুলা দাম বাড়তেছে সবার চাকরি হারাচ্ছে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই চাকরির বাজারে সংসা বৃদ্ধি হয়েছে পৃথিবীতে এখন আমরা এই গুলা বেশির ভাগ না দেখি দেখা যাবে যে একসময় মেধাবীরা আমাদের এই~ছ এইসব দিক দিয়ে ভাগ্য হারিয়ে যাবে